হ্যা হ্যা আমাদের হ্যা কালকে সেই কথা হচ্ছিলো না যখন নামাজ পড়লে যে আমার দাদা যখন মানে ইন্তেকাল করেছিল তখন মানে ও তো মানে কি বলে শয়তান type এর ছিল আর নাসির সেই দৌলতকে চেনো তো hello

দৌলত নাকি একদিন রাত্তি বেলায় এদিক দিয়ে আসছিলো মানে বারোটা বারোটার সময় করে হয় তো আর গোরস্থান দিয়ে বেরিয়ে নাকি তাকে ছুট করিয়েছিলো হ্যা এটা আমি শুনেছিলাম সেই ইলিশ মাছ দিয়ে তাই তো না দিয়ে নয় না ওই সব নিয়ে নয় ওই নাকি ছুট করিয়েছিলো মা রা বলছিলো তারপরে ইনি তো আমাদের ঘর টা মানে তোমাকে কালকে বললাম মনে হয় যে খারাপ সত্যিই কারের কি খারাপ সায়াজ্জু একা শোয় তো ওপরের ঘরে ও তো বলবে বলে আমি অনেক কিছু দেখি যা বলে একবার ওর সঙ্গে মানে এরকমও হয়েছে বলে আমি শুয়েছি একদিকে বলে আমার পুরো মনে আছে একদিকে শুয়েছি মানে আমার বিছানা সমেত গড়ানো সকাল বেলায় উঠে দেখি আমি এইদিকে পরে বিছানা সমেত পুরো গড়ানো হ্যা বলে আমি দেখি কে যেন lington এ পা ঝুলিয়ে বসে আছে কে আমার যেন পাশে দাঁড়িয়ে আছে তারপরে দোয়া পড়ি ঠিক হয়ে যায় তবুও একা ওই ঘর টায় শোয় ও হম সেবারে যেমন সেই রোহিত দের case টা মনে আছে তোমার রোহিত রোহিত আমার কাছে শুয়েছিল হ্যা হ্যা ওর মামাতো ভাই শাহাদাত ও ও নাকি একবার ওরকম দেখেছিলো বলে সাদা কাপড় পরে মানে পুরো সামনে পুরো এরকম বড়ো হয়ে দাঁড়িয়ে আছে, আসবি তুই আচ্ছা তাড়াতাড়ি আসবি হ্যা মানে দাঁড়িয়ে আছে সামনেটা আর আমি তো তোমাকে বলতাম যে আমি যদি বারোটা পর্যন্ত জাগি আমি নুপুরের আওয়াজ ঠিক পাবো এখন আর পাই না এখন তো বারোটার পরেই তো শুই বলো

হম হম কি করে মানে অতো খাটায় মেয়ে টাকে আল্লাহই জানে কি অবস্থা হয়ে গেছে দেখছো তো ও মানে কি বলোতো এতো ওরকম করেছে এতো রকম করে যে খারাপ হয়েছে তাতে আবার ওর মা সারাদিন যা খাটায় ব্যাস ঐতেই ওর চলে যায় আর খাওয়ার দাওয়ার কোনো ঠিক নেই time খাওয়া মানে কাকে বলে ওরা জানে না শোনো না সন্ধ্যে বেলায় কেষ্টর মা কিছু বলেছে তোমাকে

সন্ধে বেলায় নামাজ পরে যখন আসছিলাম

না হয় নি আসছি ঠিক আছে আর তোমার মা জানলা তে মুখ সেটকে রাস্তার দিকে চেয়ে আছে আর আমি এখানটাতে গিয়ে প্রতিবারই চেয়ে থাকে সব সময় চেয়ে থাকে যে জানলার পর্দা দেওয়া কেন সেইদিনকে সবাই ছিল জানলার পর্দা দেওয়া কেন কি জানি কেন মা দেখি ইফতার আমি রেখেছি খাটে তে তার থেকে মা উঠে দেখি জানলার পর্দা গুলো সব দিয়ে দিলো বলি মা দিয়ে দিলে কেন বলে না মানুষ দেখতে দেখতে যায় তো আমি আর কিছু বলিনি

তখনও দাঁড়িয়েছিল আমাকে দেখলো

তারপর এ দেখলাম আমার দিকে দেখছে আমি মাথা নিচু করে চলে গেলাম কি একটা কথা হচ্ছিলো মিছিল বেরোবে

শোনো না প্রতি আমাদের মসজিদ এ বলেছে যত নামাজি মুসলিম আছে তারা সবাই একত্র হবে

একটা meeting হচ্ছে জানো তো পরশু দিন একটা meeting হয়েছে সদ্দর পাড়া মসজিদ এ মানে প্রতি এই সাঁকরাইল এলাকার প্রতি মসজিদ এর লোক গিয়েছিলো আর প্রতি টা সাঁকরাইল সাঁকরাইল এলাকা তে যত মসজিদ আছে সাঁকরাইল দক্ষিণ সাঁকরাইল সব মসজিদের আর কি

বোধ হয় mic এ announce করেছিল সবাই যাবে আর যখন মিছিল বেরোবে সবাই থাকবে সাথে মানে প্রতি club এ club এ গিয়ে প্রথমে বলা হবে ঠিকাছে যে box করতে বারণ যদি না শোনে তালে যত এলাকার যত নামাজি মুসলিম আছে সব ইমাম সাহেব সামনে থাকবে আন্দোলন হবে ওই তো কে দায়িত্ব নিয়েছে জানো আলু আর বাফান শোনো না আমি কি বলছি শোনো না আমি কি বলছি শোন না আলু আর বখাল দা দায়িতে লিয়েছে box book করে চলে এইচে এরা চল্লিশ হাজার টাকার box আর চল্লিশ হাজার টাকার lighting আশি হাজার টাকা club budget দিয়েছে আলু দায়িত্ব নিয়েছে আলু ওদের box booking করা হয়ে গেছে জানো এবারে এবার মসজিদ থেকে বলা হচ্ছে আন্দোলন পুরো আন্দোলন করা হবে বুঝলে পুরো club ঘেরাও করা হবে আন্দোলন করা হবে কোনো club এ box বাজাতে দেওয়া হবে না আমার মতে বলে আমার মতে বলে বোট ফোট lighting করার থেকে বরঞ্চ পুরো যত টা পারবে ছাতনা করে দিলে lighting heavy লাগবে হেই ঠান্ডা করলে আসতে অসুবিধা হবে তো কি আসতে অসুবিধা হবে উঁচু করে দিলেই তো হবে কেন হয় না নাকি রাস্তা হ্যা হয় board lighting এ board lighting হলে প্রচুর খরচা হ্যা তাই জন্য তো বলছি কম খরচা তে হয়ে যাবে আগে ঈদ এর সময় কত মজা হতো আগে ঈদ এর সময় club এর মাঠিতে কিছু না কিছু সেই আগের মাসে সেই কিছু না কিছু করতো সেই একবার সেই মাকড়সার জাল করেছিল তারপরে কি

সকালের brake fast দুপুরের lunch চা কফি দিয়ে পেট মানে দুপুরে খাওয়ার সকালে খাওয়ার রাতের খাওয়ার সব ওখান থেকে দেবে আর যে bike করে এখান থেকে যাতায়াত করছে

দশটা থেকে সাত টা fix আর ও বললো দুপুরে phone করেছিলো বলে আমার এখন কাজ শেষ কোনো কাজ নেই আমি সাত টা পর্যন্ত ঘুরে ফিরে ঘরে চলে যাবো আর ও যে বাইক করে যাওয়া আসা করতেছে হ্যা ও bike করে যাওয়া আসা করছে মানে daily per day হাতে একশো টাকা করে দিয়ে দিচ্ছে bike এ তেল ভরা তালে তুমিও যদি যাও তুমি ওর সঙ্গেই যাবে গাড়ি করে নিশ্চই হ্যা ওর তেলের টাকা ও লিক না ওর গাড়ি তে তেল ভরবে তো আমি ওই টাকা টা নিয়ে চাপ নেই normal time এ যাবো খাওয়া দাওয়া আমি ওখান থেকে খেয়ে নেবো বুঝলে আর মাইনে একটু কম হোক অঞ্চিত বলছিলো জানো বলে মাইনে টা সরকারি type এর কাজ মাইনে কম হোক কিন্তু এখানে extra income প্রচুর কিসে জানো extra income ওখানে কি হয় জানো স্বাস্থ্য সাথী card এ মানুষ ভর্তি হয় বুঝতে পারলে এবারে income টা কোথায় বুঝতে পারছো ভর্তি টা করাবো আমরা ওই কারুর ধরো পাঁচ দু লাখ টাকার operation হবে তার থেকে তাকে ভর্তি করালে তার থেকে যদি আমি দশ হাজার টাকা যদি চাই সে দেবে তো দেবে তো বলে দিতে হয় বলে এগুলো বলে যে nursing home এর মালিক ঠিক আছে সে অঞ্চিতদের কে হয় মেসো মশাই দূরসম্পর্কের মেসো মশাই

আর বলছিলো বলে extra মানে মাইনে চার double পাঁচ double extra income আছে খালি জানতে হবে ব্যাপার টা যেমন যেমন দেখো hello তোমার যে ভাই কাজ করে

হ্যাঁ night duty মাসে চারটে night duty ওই জন্যই তো মাইনে বেশি ঢকে এই যে ওই ব্যাপার টা তো মানে এখানে মাইনে কম ওই ন হাজার টাকা নয় দশের মতো মাইনে ঠিকাছে কিন্তু অঞ্চিত বলছিলো বলে আমাকে যে মালিক তার যে সে নিজে বলছে এসে যে এরকম এরকম income এর ব্যাপার আছে তুমি income করে আমাকে বলবে না যে আমি করেছি তোমাকে চুরি শিখিয়ে দিলাম তুমি চুরি করো আমাকে বলবে না এরকমও বলে দিয়েছে অঞ্চিত কে আবার কিরম দেখো বলে আমার বলে আমার অঞ্চিত বলছিলো nursing home এ camp বসবে ঠিকাছে nursing home এ camp বসবে কোথায় বসবে সেটা আমরা ঠিক করবো ঠিকাছে আমরা যদি sporting club এ এসে বললাম যে nursing home এ camp বসবে স্বাস্থ্য সাথী card এর free তে check up করানো হয় হয় না এরকম চোখ check up হ্যান ত্যান ওটা আমরা করাবো আমরা club কে বলবো club এ হবে club কে টাকা দেব তো ওই থেকে আমাদের comisson sided income বুঝলে অঞ্চিতকে যে তুই দু তিন মাস কাজ করবি তুই তোর মাইনের দরকার ই পড়বে না তুই মাইনে টা ভাববি ফাউ পাচ্ছিস extra income যা হয় ওই দিদি টা বলে কে বুঝতে পারছো তো অয়ন্তিকা সেই মোটা করে মেয়ে টা ওই মেয়ে টা নাকি HR ওখানে ও interview নেয় সবার ওর আজ থেকে মাইনে শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে

তা লোকটা নাকি খুব দয়ালু বলবি আমার কাজের দরকার হ্যা বললো এরকম বলবি ঠিক নিয়ে নিবে

hello ওটা হয়েছে কিন্তু ঐটা কোনো ব্যাপার নয় ওটা সূর্যের আলোর দ্বারা হচ্ছে ওটা কালকেও হবে বুঝলে hello আমি try করেছি আমি সুজাউদ্দিন ফজলু তিন চারটে বোতল নিয়ে try করেছি হ্যা

বোতলের হ্যা বোতলের মানে মিনারের যে আকার টা হয় না লম্বা উঁচু মতো তো ওই আকার টা আর যে কাবা ফাবা দেখাচ্ছে ওই গুলো fake ওই গুলো বিশ্বাস করবে না ঠিক আছে হ্যা কাবা তো দেখাচ্ছে ঐখানে কাবা ই দেখলাম দেখলাম ওটা original না ওটা fake ওটা পুরো টা edit করা আমরা দেখলাম তো original কি original লম্বা মতো একটা মুখটা হুচ আর লম্বা যেমন মসজিদ এর মিনার হয় ওরকম মিনারের মতো আসছে বুঝলে আর কিছু না

কি যে হবে কি জানি বলছিলো status দিলাম না যে ঘরের দরজা জানলা বন্ধ রাখবে মোটা কিছু গায়ে দিয়ে শোবে যাতে না আওয়াজ টা আমার কানে পড়ে না না সে তো বললাম দিকে শোয় না

মানে হাত করা income একজন কে ভর্তি করে দেব এতো টাকা income হ্যা excel এর ও বললো excel এর টুকি টাকি কাজ তোকে কাগজ print out করে বের করলি ধর এরকম কাজ থাকবে যে একটা খুব গুরুত্বপূর্ণ report ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ report কোনো একটা doctor কে দিতে যেতে হবে তোকে ওখানে দিতে গেলে তোকে পাঁচশো ছয়শো টাকা extra পয়সা দিবে বুঝলি এরকম income আছে আরো ওই গুলো ওই ওই job টা করবো ওখানে extra income হবে আর এখন যেটা করছি বুঝতে পারছো তো এখন যেটা করছি এরকম type এর কিছু করতে থাকবো

তুমি HS এর result টা পাবে তিন মাস দু মাস বাকি তো দু মাস দু মাস পুরো নয় আমি যদি আমি যদি আমি যদি কোনো ভাবে শোনো না আমি যদি কোনো ভাবে এই রোজার মাসের মধ্যে ঢুকে যেতে পারি green view এ তোমাকে আমি

job এ লাগিয়ে দেব শ্রাবনী নাও করতে পারে ও হচ্ছে খুব ইয়ে type এর চালাক নয় অত বুঝলে তো তোমাকে আমি করিয়ে দেব মা কে বলবে তখন বলবে কাজ করি বলে অসুবিধে এরকম কিছু হবে না তো সামান্য আলামপুরে মানে এই সামান্য আলামপুরে আলম পুর জানো তো হ্যা চিনি ধুলাগড়ের আগে না পরে ধুলো গড়ের এইদিক থেকে গেলে পরে আন্দুল থেকে গেলে আগে এই আলম পুরে ঠিক আছে তো

আর তুমি computer ও শিখেছো জানো excel এর কাজ ও জানো অসুবিধা নাই ঠিক আছে আমি এবারে computer মানে ঈদ এর পরে যাবো যখন তখন আমি sir কে বলে আসবো যে sir আমি বেশি করে class করবো সপ্তাহে তিনটে কি চারটে করবো class আমি এখনো অঞ্চিত কে কিছু বলিনি যে শামি কে ঢোকাবো ফোকাবো বুঝলে আগে আমি ঢুকে এক দু মাস কাজ করে আমি ভেতরের হাত করে নিই setting করে নিই তারপর এ তোমার কথা আমি নিজে ওকে বলতে বলবো না আমি নিজে বলে ঢোকাবো ঠিকাছে তো লোক টাকে বলবো ওরকম ব্যাপার খুব কাজের দরকার বাপ্ কাজ করে না মানে একটু দুঃখী ভাবে বললে অঞ্চিত বলছিলো তো বলে nursing যারা nurse তারা nursing এর course ফোর্স করে interview দিতে এসেছে ওর দিদি নাকি interview নিচ্ছে তাদের জানো বলছিলো তো আল্লাহ আল্লাহ করে যেন হয়ে যায় অঞ্চিত এর ও হয়ে গেছে আমার টাও যেন হয়ে যায় আমি এ দেখো আমি মাথা মেনেছি আমি একবারও ভাববো না তো বুঝলে hello আমি একবারও ভাববো না যে মাইনে কম আমি কাজ করছিলাম পনেরো ষোলো সতেরো হাজার টাকা মাইনে এর কাজ করছিলাম তার জায়গায় এই নয় দশ হাজার টাকা মাইনে আমি কোনো দিন ভাববো না কিন্তু এখানে ব্যাপার আছে অনেক এখানে setting করে নিতে পারলে অনেক ব্যাপার আছে extra income এর ব্যাপার আছে অনেক কিছু আছে আর ইয়ে কি বলে time টাও ঠিক ঠাক আছে হ্যা time পুরো permanent সাত টা থেকে দশ টা কাছাকাছির মধ্যেও আছে কি বোলো মানে আধ ঘন্টার মধ্যে যাওয়া আসা হয়ে যাবে হ্যা টিউশন এর মতোই ওখানে যেমনি আট ঘন্টা ধরে কাজ করতে হতো এখানে আট ঘন্টা ধরে কাজ ও করতে হবে না মানে য টা কাজ এই কাজ এই কাজ টা করে দিলাম এখন কাজ শেষ বসে আছি আবার কি খাওয়া দাওয়াও free ভাবো দুপুরের খাওয়া মাছ ভাত মাংস ভাত সকালের breakfast সব free

আবার কি বলছে জানো বলে প্রচুর সম্মানের কাজ জানো বলছে সম্মানের কাজ সবাই তোকে সম্মান করবে কোনো patient এসে তোকে আগে sir sir করবে আমি ঠিকাছে যাই

বলছি যেরকম এই কাজ টা যে করতে কেউ জিজ্ঞেস করলে কি কাজ করে এটাক করলে তবুও তুমি বলতে পারবে এটা তো বলতে পারতাম না কিন্তু লোক কিছু বুঝতেই পারতো না আমি বললাম ঠিকাছে আমি এখন রাখছি তোমাকে আমি পরে এক্ষুনি এসে phone করছি হ্যা call টা কেটে